এখানের মধ্যে একটা স্কুল দেখা যায় সম্ভবত।

এখানের মধ্যে পার্লারের একটা সোফার মত দেখা যার যেখানে মাথা ধোয়।

হলের এক সাইডে খুব সুন্দর হরি রাউন্ড রাউন্ড হরিয়া ডিজাইন হরা।

ঠানের মধ্যে অনেকগুলা মানুষ বাঁশির মতো ইন্সট্রুমেন্টস লইয়া দাঁড়ানিত।

ঢুল লইয়া দাঁড়ানিত মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট লইয়া দাঁড়ানিত পিসোনে গেইটের মত অনেক সুন্দর হরিয়া সাজানি।

সাইডেরটাত লেখা একটা পোস্টারে হ্যাপি ইয়াত্রা সামনে একটা স্কুটি রাখা ভিতরে লাল লাল চাইরটা চেয়ার দেখা যার সাইডে আর একটা বাইক দেখা যার।

কুলটা ইয়ালো কালারের দরজাগুলা ব্রাউন কালারের।

সাইডে অনেক গাস দেখা যার আকাশের মধ্যে মেঘ দেখা যার সাদা কালারের আকাশটা আকাশি কালারের।

সাইডে একটা সাইন বোর্ডে লেখা লরিয়াল একটা গেইট সাজানি হয়েসে বেলুন দিয়া আকাশী আর সাদায় সামনে বাইক রাখা আসে।

ইংলিশেও ল্যাখা বাংলায়েও ল্যাখা বাইরে গ্লাস লাগানি একটা রেলিং দেওয়া আসে সিলভার কালারের লুয়ার ।

এখানের মধ্যে একটা বাইচ্চা সিঁড়ি দিকে উঠি আছে দেখা যার ।

এটা একটা গেইট বানানি হইসে পিংক কালারে আর লাইট গোল্ডেন কালার দিয়া।

এটার মদ্যে অনেকগুলা ফুল দেহা যার।